দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইয়োগা এখানে ইয়োগা করা হচ্ছে যেটা আমরা দেখে বুঝতে পারছি।

যে এটা যেটা দেখতে পাচ্ছি এত হচ্ছে ইন্ডিগো -র এয়ারপ্লেন ইন্ডিগো এয়ারপ্লেন আমাদের কলকাতার সব জায়গায় বিমানবন্দর থেকে ছাড়া হয়। ইন্ডিগো খুব কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় এই প্লেন -এর সার্ভিস টা আমাদের দিয়ে থাকে। এটার জন্য ইন্ডিগো -র প্রাইস -টা অন্যান্য প্লেন -এর থেকে কম।

আ-আ-র এখানে যত জল আছে যত গাছপালা আছে একটা জঙ্গল মতো হয়ে আছে ওই ঝিলে অনেক সময় মাছও চাষ করা হয় এইগুলো কলকাতার সাইড এ প্রচুর দেখা যায় আর ওখানে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে সত্যিই অসাধারণ লা--